ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি উম এই কাপের দোকান।

এখানে দেখা যাচ্ছে যে সে একটি ভি আকৃতির মানে একটু চাওড়া করে দুটো দাগ এর ডিজাইন করেছে মাথার মধ্যে ।

এটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি খ্রিস্টানদের চার্চ ।